অনেকে গিয়ে কিনছে ঘুরছে বেড়াচ্ছে এবং দূরে গাছের ফাঁঁক থেকে আলো এত সুন্দর লাগছে যেন সূর্যের কিরণ আসছে।

আমি এখানে একটি পুরোনো আমলের বাড়ি দেখতে পাচ্ছি বাড়িটি অনেক প্রাচীন বাড়িতে অনেকগুলো প্রবেশ দ্বার আছে একটি প্রবেশ দ্বার থেকে আলো আসছে।

বইগুলো তাকের মধ্যে সুন্দর করে সাজানো আছে এবং তাকের রং কালো এবং তাকের উপরে সবুজ রং দেখা যাচ্ছে।

এব এবং পাশে একটি বাগান আছে বাগানটি সুন্দর সবুজ ঘাসে ঘেরা উপরের আকাশটা সাদা দেখতে খুব সুন্দর লাগছে জাযগাটা।

আমি এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি। মন্দিরটির রঙ সাদা নীল গোলাপি। মন্দিরটির পাশে একটি বাড়ি আছে বেগুনি লাল রঙ। সামনে একটি সবুজ।